অনেকগুলো আঃ যে খ্রিস্টানের যে প্লাস চিহ্ন লোগোটা লোগোও আসে।

যে লাড্ডু বানানো হয় আর দুপকাঠি জ্বালা আসে।

এখানে যে মানে অব্যশই এটা আম হবে মা--

আর ঐদিকে বাইরের দিকে আরেকটা স্টোরের মতো এমনকি গাস একটা দেখা যায় আকাশের ভিউটাও।

এখানে যে ফায়ার যে আগুল ধরে এটা নিভানোর জন্য ।

এস_আর_এম_বি টি_এম_টি মানে সি-সি-সি-সিমেন্ট -এর এখানে হরলিক্স ফিস্টা ফোস্টার লাগানো।

এটা কোন হোয়াইট কালারের বিল্ডিং খুব ভিউটা সুন্দর একজন সেলফি নিচ্ছে।

এটা হলো একটা আ ডিজিটাল মান সেবা।

এমনকি মানুষ একজন কাস্টমার আসলে বসার জায়গা আসে ।

যেন কাগজের মালা বহুত কালারের ইয়েলো কালার ব্লু কালার পিং কালার এমনকি হোয়াইট কালার কাগজের মালা গুলা বিক্রি করে তারা।

এটা বোজা যাইতাছে একটা ইস্কুল গর এমনকি সাত্র অনেকগুলা।